এই ছবিটি দেখে মনে হচ্ছে যে--

এটি দেখে মনে হচ্ছে যে এটি একটি কোনো অফিস -এর রিসেপশন সেন্টার যেখানে অনেক জন লোক বসে আছে।

দেখে মনে হচ্ছে একটি জলাশয় আছে জলাশয়ের পাশে অনেকগুলো বেশ বড়ো বড়ো বিলিডিং দেখে মনে হচ্ছে যে এটি একটি টাউনশিপ - এর জায়গা।